Hello

এটা গল্প। আমি আগে বলবো।

আমি আগে বলি আমি আগে বলছি হ্যাঁ।

হ্যাঁ বলো শুনছি আমি শুনছি। অকারণ অকারণে বাবা কেউ যদি বলে রজনী বাবু অনেক তো বয়স হলো এবার মদ খাওয়াটা ছাড়ুন কোনো জবাব আছে। রোজ দিন যায় সন্ধ্যে হয় আর মদ খায় শিরডালা শিরদাঁড়াটা গেলো বুকটা কি ভীষণ কাঁপছে মনে হচ্ছে যেন রজনী। বাবু ভাই শরীরটার দিক একটু নজর আর কি এই বয়সে এতো সহায় কত বুড়ো হয়েছেন ভাবুন দেখিনি।

লম্বা লম্বা চুলে daily half শিশি কলপ লাগিয়ে যেরকম ইয়ার্কি টিয়ার্কি মারেন তাতে বয়স ঠিক বোঝা যায় না কিন্তু যা গেলো সে কি আর ফিরবে। টা বছর এক পা এক পা করে এগিয়ে চলেছে মৃত্যুর দিকে আর জীবনে ভোর নেই সকাল নেই দুপুরও নেই সন্ধ্যে ফুরিয়েছে। এখন শুধু মাঝ রাত্রিরের অপেক্ষা এখানেই গল্প শেষ এরপর রজনীবাবু এসে বলবেন আমি last syce আমি last scene এ play করবো। play করবো না ভাই আমাকে ছেড়ে দিন কিন্তু উঠবেন শ্মশান ঘাট পরিচিত বন্ধুবান্ধব ওপারের দুটো ready । একটু থামেন সামনের দিকে তাকান hall এর শেষ প্রান্তে জানেন রজনীবাবু এই বছর theatre এ জীবনে এই প্রথম মাঝরাতে একা একেবারে একা। stage এ দাঁড়িয়ে আছি জীবনের প্রথম কেন জানেন এ হচ্ছে সবই মাতালের কারবার foot light এর পাশে যান সামনেটা কিছু দেখা যায় না ওই দূরে তো balcony না। first দেখতে পাচ্ছি এখন ওই তো second, third, fourth box টাও সব গভীর অন্ধকারে ডুবে আছে সব মিলিয়ে যেন একটা শ্মশান। যেন ওর দেয়ালে কালো কালো অঙ্গারে লেখা আছে জীবনের শেষ কথাগুলি কত নড়াচড়া কত উদ্বেগ কত প্রেম কত মায়া সব মিলিয়ে যেন। মৃত্যুর নির্ঝুম ঘুমের আয়োজন করে রেখেছে কারা কি শীত সব আছে শুধু মানুষ নেই সব ভুতুড়ে বাড়ির মত খা খা করছে মরে গেছে নাকি। শিরদাঁড়ার ভিতর দিয়ে কিরকম শির শির করছে যেন মাঝরাতে একা একা কিসব মৃত্যু শ্মশান আবোলতাবোল ভাবছি হবে না কেনো কম খেয়েছি নাকি আজকে। মদটা ছেড়ে দিন রজনী বাবু মদটা ছেড়ে দিন বুড়ো হয়ে গেছেন আর দুদিন বাদেই খাটে উঠবেন মশাই ধরুন আপনার মতোন বয়সে হয়েছে যাদের বছর। তারা সময়মতো মাপ যোগ করে খাওয়া দাওয়া করেন সকাল সন্ধ্যে বেড়ন বেড়াতে যান সন্ধ্যাবেলা কেত্তন টেত্তন শোনেন ভগবানের নাম করেন আর আপনি। এসব কি করছেন মশাই মাঝরাতে দিলদারের পোষাক পরে পেট ভর্তি মদ গিলে এসব theatre ই ভাষায় কি আবোলতাবোল বলেছেন বলুন তো কেউ শুনলে ভয় পেয়ে যাবে।

কি যে পাগলামি করেন সারারাত ধরে এইসব ভাবলে হঠাৎ heart fail করবেন যে যেই এগিয়েছেন অমনি দেখা গেলো পরনে ময়লা পাজামা। গায়ে কালো চাদর এলো মেলো চুল বুড়ো কালীনাথ সেন ঢোকেন কেউ জানে না। কথা বলবো না আপনার পায়ে ধরছি এই কথাটা মালিকের কানে তুলবেন না আমার শোয়ার জায়গা নেই একেবারে বেঘরে মারা পড়ব তাহলে তাই বলো তুমি কি কি হয়েছে জানো। আজকের show তে আমি টা clap বার তো স্পষ্ট শুনেছি, মাইরি এই না হলে acting কে যেন একবার বলে বলল দেখেছো রজনী চ্যাটার্জি is রজনী।

মরা হাতি সোয়া লাখ তাহলে বুঝবে কালীনাথ public এখনো কিরকম ভালোবাসা আমাকে আসলে যতক্ষণ stage এ দাঁড়িয়ে থাকি ততক্ষণ কদর। তারপর যে ঘার ঘ যার ঘরে যাই তখন কে কার কেই বা এই বুড়ো মাতালের খোঁজ করে উঠুন রজনী বাবু চলুন বাড়ি যাবেন। কেউ বেলনা বাড়ি চলুন আপনাকে আমি বাড়ি পৌঁছে দেব কেন বাড়ি কেন কোথায়? আপনার মনে পড়ছে না আপনার বাড়ি কোথায়? তা পড়ছে বই কি কিন্তু কি হবে বাড়ি ফিরে। একটুও ভালো লাগে না বাড়িতে পৃথিবীতে আমি একা আমার আপনজন কেউ নেই বউ নেই ছেলে মেয়ে নেই সঙ্গী সাথী নেই কেউ কোথাও নেই আমি একদম একা।